একটি লোক চেয়ারে বসে রয়েছে একটি টেবিল আছে।

সামনে একটি বড়ো কারেন্টের মেশিন আছে।

এখানে একটি ব্যক্তির কাঁচা লঙ্কা বাছছে।

এখানে অনেকগুলি জিনিসপত্র রয়েছে এবং দুটি চেয়ার রয়েছে।

এটি একটি মাঠ মাঠের মধ্যে একটি গ্রীল লাগানো।

এটি একটি দোকান দোকানটি গোলাপী রঙের।

রাস্তার মধ্যে কয়েকজন লোক রয়েছে।

আর ওয়াল -টি সাদা এবং ওয়াল -এর মধ্যে বোর্ড রয়েছে কয়েকটি।